hello নমস্কার মহাশয় আপনি কেমন আছেন ভালো আছেন তো পরিবারের সবাই ভালো আছে

হ্যাঁ আমরা সবাই ঠাকুরের কৃপায় ভালই আছি সুস্থ আছি আচ্ছা আজকে যে topics নিয়ে কথা বলার কথা আসলে আমরা এই ঠাকুরের যে বনভোজন আমরা নৌ January থেকে পালন করি সে বনভোজন টা আর আমাদের তথাকথিত যে বনভোজন আমরা যে সাধারণত ভাবে বনভোজন পালন করি তার মধ্যে একটা যে difference আছে এইটা কিসের জন্য কেনো করলে কি হয় তা নিয়ে কিছু বিশ্লেষণ করলে আমার মনে হয় ভাল হবে আমাদের এই সমাজে ঐ বনভোজনের যে একটা বাজে প্রভাব সেই বাজে প্রভাব তা অনেকটাই

তোমাকে share করতে চেষ্টা করছি এর যে এই যে আমরা যে ঠাকুরের জে বনভোজন নয় January তে আমরা পালন করতে যায় সেটাকে মানে আমরা যদি সবাইকে আমরা ঐ সমাজের সবাইকে যদি সেই বন্ধুদের কথা যদি আমরা মানুষকে বোঝায় আর আমরা তথাকথিত যে বনভোজনে যাই সেই বনভোজনে যে আমরা গিয়ে দেখছি দেখেছি আমরা ছেলেমেয়েরা এই বনভোজনে যায় mike বাজিয়ে যায় এ বিভিন্ন এ মাছ মাংস বা অনেক ধরনের বাজে নেশা এ সবকিছু নিয়ে ওরা মত্ত হয়ে বিভিন্ন accident বা অনেক দুর্ঘটনার শিকার হয় পরে আমরা শুনতে পাই এই accident গুলো আসলেই এই মদ দাওয়া বা বাজে নেশার কারণে হচ্ছে এবং ছেলেমেয়েরা এ পুরো পুরোপুরি অপসংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের যে বাঙ্গালীদের সমাজ বাঙ্গালীদের যে সংস্কৃতি ঐ সংস্কৃতি থেকে পূরটাই মানে বেরিয়ে পড়ছে, সুতরাং আমরা এই সংস্কৃতি কে লক্ষ রেখে আমরা কিন্তু কোন একটা কাজ করব যেকোনো কাজেই আমাদের সমাজে যেমন আমি বনভোজনের কথাই বলছি এই বনভোজন টা হম করতে গিয়ে যদি আমার আমাদের সংস্কৃতি কে হারিয়ে ফেলি তাহলে এই বনভোজন করার সার্থকতা কোথায় আমরা বনভোজন করতে গিয়ে আমাদের সংস্কৃতিকে বজায় রাখতে হবে ঐ বাঙালির যে একটা ঐতিহ্য বাঙ্গালীদের বাঙালিরা জেভাবে চলা প্রয়োজন আমাদের যে জিনিস গুলো আমাদের বর্জন করা দরকার যে জিনিসটি জিনিসগুলো আমাদের গ্রহণ করা দরকার এইগুলো যদি আমাদের এই কার্যকলাপের মধ্যে না থাকে এই বনভোজনের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের এ বনভোজন তা আসলে করাই ঠিক হবে না তাই আমি বলছি ঠাকুরের নিয়মে যে বনভোজন এই বনভোজন তাই আমি বলছি এটাই মানে ধর্মপ্রদ, এটাই করা দরকার মানুষ মাত্রেই এটা করা দরকার, যেটা, যেটা তে গেলে আমাদের মন, মস্তিষ্ক মানে উন্নতিমুখর হয় আমরা উঠতে পারি সেখানে গিয়ে ঠাকুরের গান কীর্তন করা ঠাকুরের, এর নিয়ম অনুসারে নিরামিষ রান্না করা সবাই মিলে রান্না করা অনেক ছেলেমেয়েরা বাড়িতে রান্না করতে জানেনা তো এখানে বনভোজনে গিয়ে সবার সঙ্গে হাত মিলিয়ে যদি রান্না করে অনেকটা রান্না শিখে ফেলবে, এই একটা বনভোজনের কে issue করে, পুজনকে মানে উদ্দেশ্য করে, এ রান্নাও শিখলো বা গান কীর্তন যারা অনেক ছেলেমেয়েরা গান কীর্তন সঠিকভাবে পড়ে উঠতে পারে না সেই বনভোজনে গেলে এ গিয়ে যদি এরকম গান বাজনা এ হয়ে, তাহলে তো এই আনন্দের ছলে গান-বাজনা ও শেখা যায় বা এখানে ফাকি নিয়ে কিছু প্রসঙ্গ করা হয়

বাঁচার জন্য বিধান দিয়েছেন কিভাবে আমরা সঠিকভাবে বাছবো পারবো এই নিয়ে ঠাকুর আমাদের অনেক কথাই বলেছে সেগুলো আমরা যে এই বনভোজনে গিয়ে যে আমরা আলোচনা করি আমাদের মত করে সেটা কিন্তু মানে আমাদের উন্নতি মুখের একটা পদক্ষেপ আমরা প্রত্যেকটা ছেলেমেয়েরা মায়েরা দাদারা যারা যারা বনভোজনের উপস্থিত হন বা এই mike সংযোগের mike থেকে অনেক দূরে দূরে মম গ্রামের বিভিন্ন জায়গায় এই sound টা যখন পৌঁছায় যে আওয়াজ আওয়াজ এর মধ্যে যে কথাগুলো আমরা আলোচনার মধ্যে এ আমরা করি সেগুলো গ্রামের বিভিন্ন মানুষ শিক্ষিত অশিক্ষিত সব মানুষের শুনতে পায় তা থেকে এ গ্রামের

ভালো কথা শুনতে চায় না যেদিকে যেতে চায় না কিন্তু আমরা ঠাকুরের কথামত আমরা সেই দিকেই যাওয়ার চেষ্টা করি তো আমার মনে হয় এ যেটা, তোমার কী এই বিষয়ে কী মনেহয়?

যা আমাদের ঠাকুর যেভাবে আমাদের বিধান দিয়েছেন যেভাবে আমাদেরকে কে বন্ধুজন করতে বলেছেন সেটাই একদম উত্তম সেখানে অনেক ভাবে আনন্দ করি আমরা সেখানে ঠাকুরের বাণী মিথ্যা কথা শুনতে অনেক ভালো লাগে তাছাড়া গান কীর্তন ওইসব মনোরম পরিবেশ কে আরো সুন্দর থেকে আরও সুন্দর করে তুলে ঠাকুর শুনে ঐবনভোজন নিয়ে ঠাকুরের কিছু ইতিহাস যদিও আমি জানি তা আপনাকে বলব ভাবছিলাম ইসলাম যদিও এই বিষয়ে আমার এত ধারণা নেই আঠারশ টেরশ পছতর সালে মানিকপুরের মাঠে ঠাকুর যখন বজ্জাত বর ডাকে রান্না করে খাওয়া পর কথা প্রকাশ করেছিলেন সেই দিন দিন সুযোগ কিছুদিন পোরি ঠাকুরের কন্যা পূজনীয় সান্ত্বনা মৈত্র কয়েক দিন বাড়ি উনার বাড়িতে আসেন বাবার সঙ্গে মানিকপুরের মাঠে উনিও যান একদিন তিনি বাবাকে বনভোজন করার প্রস্তাব করেন সে ঠাকুর ও বড়মা কন্যার কথা

ফরেস্ট বরদা সেখানে বিরাট করে বনভোজনের আয়োজন করেছিলেন সেখানে পূজনীয় রাঙ্গা বৌদি সুদক্ষ পরিচালনায় আয়োজন করা হয়েছিল সেই বনভোজনের ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল তার সাথে সাথে আনন্দবাজারের আয়োজন করা হয়েছিল

সেন ঠাকুর ভোগ সেখান থেকে এনে ঠাকুরের কাছে নিবেদন করা হয় তারপর বর্মাও ঠাকুর সব সকলে মিলে বনভোজনে উপস্থিত সকলে বনভোজনে প্রসাদ গ্রহণ করলেন আ পাশের গ্রাম থেকে শুনেছিলাম শতশত নরনারীর এই বনভোজনে নিয়ে এসেছিলেন এই বনভোজনে যোগদান করেছিলেন সে জন্য নয় ঠাকুরের এই বনভোজন জল অনেক বড়ো অনেক আগে থেকেই ঠাকুর আমাদের বলে দিয়েছেন যে কিভাবে বনভোজন করতে হয় আপনি কি বলেন? হ্যাঁ ঐজে বনভোজনের এত সুন্দর মানে বর্ণনা দিলেন এই বর্ণনা আসলে আমার কিন্তু জানা ছিল না এই যে আঠারস টেরস পছতর সনের যে কথাটা এটা কিন্তু আমার জানা ছিলো না আমি বনভোজনের কথা শুনেছি ঠিক আছে বনভোজন করতে যাই আমরা ঠিক আছে কিন্তু এত সুন্দর বর্ণনা আমি আজ প্রথম শুনলাম খুব ভালো লাগলো আমার এভাবে আমরা প্রত্যেকেই

যে বনভোজন টা এভাবেই করা দরকার, ঠাকুরের ঐ নৌ january করতে হবে এমন নয় আমরা যেকোনো সময়ই বনভোজনে যাবো কিন্তু ঐ বনভোজনের এজে নিয়ম টা বনভোজন করার যে system পুরোপুরি মানে এইরকম দরকার যেটা কে মানে আমাদের উন্নতি হয়, আমাদের জীবনে উন্নতির পথ

মানে গ্রহণ করে তাহলেই সমাজ উন্নত করা হবে এটাই আমার ধ্যারোন, তোমার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক আজকাল কে ছেলেমেয়েরা এই পড়াশুনার যুগের পড়াশোনার দিক থেকে তো অনেকেই এগিয়ে গেছে কিন্তু আমাদের পৌরানিক সংস্কৃতি

রোজগার হয় কিন্তু মানুষের যদি মনুষ্যত্ব বোধ না থাকে মানবিকতাবোধ না থাকে তাহলে তো সেটা মানুষ ওনাকে মানুষ বলা যায় না সে জন্য আমাদের ঠাকুরের জা নির্দেশ দিয়ে দিছেন বা ঠাকুর যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথ ই অবলম্বন করেছে হলে ভালো হয় সত্যি বলছো আসলে এই ভাবেই সমাজকে আমাদের সমাজের পাশে আমাদের দাঁড়াতে হবে সমাজের পাশে যদি আমরা এই ভাবে না দাঁড়াই তাহলে সমাজ কখনই উন্নত হবে না, ঐ চলতেই আমরা রাখবো মানে প্রতিপ্রতেক কে, আমাদের যে গুরুভাইরা আছেন, বা গুরুভাই কেনো সবাই কি আমরা জানাবো ঠিক আছে এখন এখানে রাখছি Hello রুবি

হম এই ছিলাম আর কি কাজ কর্মের মধ্যে একটু ব্যস্ত ছিলাম। তুই কেমন আছিস? আমি ভালোই আছি। দিয়ে বাড়িতে বল কাকু কাকিমা কেমন আছে সবাই?

হ্যাঁ আমারও ঠিকই আছে। কিছু দিন আগে ধর একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো ঠান্ডা লেগে গিয়েছিলো। তা এখন ভালো আছি আগের থেকে

হ্যাঁ নিয়েছি। আচ্ছা আর এই যে প্রাকৃতিক বিপর্যয় এখন হচ্ছে বা natural calamity যে গুলো হচ্ছে এই সমন্ধে কোনো কিছু news দেখেছিস এই recent যেই গুলো হচ্ছে সেই গুলোর সম্বন্ধে কোনো idea আছে? হ্যাঁ তো দু দিন আগে তো দেখছিলাম যে রকম একটা খবরে দেখছিলো যে আহ এরকম টাকিতে একটা হঠাৎ করে না ভূমিকম্প হলো তাতে অনেক মানুষের ক্ষয় ক্ষতিও হয়েছে। এবার এটা শুনছি নাকি অনেক মানুষ মারাও গেছেন। আচ্ছা এটা, এটা কোথায় দেখেছিস তুই তুর্কিতে যেটা হলো সেটার কথা বলছিস এই দু এক দিন আগে না নেপালে যেটা হয়েছিল সেটার কথা বলছিস? এই তো দু দিন আগে হলো না যে তুর্কিতে যে ভূমিকম্পটা হলো না হঠাৎ কর।

হ্যাঁ ওটার খবর দেখছিলাম আমি আজকে দেখছিলাম ওটাতে তো আহ অনেক লোক মারা গেছে কারণ ভূমিকম্প যখন হয়েছে তখন তো ভোর চারটে বা সাড়ে চারটে তখন বাজে তো তখন তো লোকজন সবাই ঘুমাচ্ছিলো। কেউ তো হয়তো বেরোতে পারেনি। তো অনেক লোক মারা গেছে। প্রাথমিক অবস্থায় যা বললো যে দেড় হাজার লোক মারা গেছে। এখন বলছে যে সেটা দশ হাজার বা সাড়ে দশ হাজারে গিয়ে দাঁড়াবে। তো latest কিছু দেখেছিস কত লোক মারা গেছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে সে সব কিছু দেখেছিস? না আমি যখন দেখলাম আমি তো ধর সন্ধ্যা বেলার দিক করে হঠাৎ করে আহ খবর দেখছিলাম। খবরটা কি দেখাচ্ছে চোখে পরে গেলো। যে এরকম একটা ভূমিকম্প হয়েছে এতো এতো মানুষ মারা গেছে তো বলছি নাকি এখনো খোঁজাখুঁজি চলছে মানে আসংখ্যা এখনো অনেকটাই করছে। যে আরো বেশি হয়তো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কিন্তু আহ সমস্তটা সত্যি কথাটা মানে বলছে না যে আরো মানে কতজন মারা গেছে

হ্যাঁ তার কারণ যে media তে যেটা দেখানো হচ্ছে যেটা সরকারি media যেটা হয় সরকারি media যে পরিসংখ্যানটা দেখায় সেটা সব সময় সত্য হয় না। তার কারণ কিছুটা news চেপে দেওয়া হয় কারণ একটা international lobby থাকে বা national lobby থাকে। সেই গুলোতে দেখালে পরে অসুবিধা থাকে। তো সেই জন্য সব সময় সঠিক পরিসংখ্যানটা দেখায় না ওরা যদি বলে যে হ্যাঁ দশ হাজার মারা গেছে তাহলে সেটা ধরে নিয়ে হবে যে মোটামুটি পনেরো হাজার বা সতেরো হাজার এরকমের একটা লোক মারা গেছে বা যে টুকু destroy হয়েছে বাড়ি ঘর যা destroy হয়েছে সেটা হয়তো আর একটু বেশি হয়েছে। সেটা আহ by default আমাদেরকে ধরে নেওয়াটাই better একদমই তাই এই তো কিছু দিন আগে যখন আমরা covid situation এর মধ্যে দিয়ে ভুগছিলাম বা যাচ্ছিলাম। তখনো কিন্তু খবরে কিন্তু এরকমই কিছু দেখাচ্ছিল যে আহ দিনে হয় তো

হ্যাঁ এটা তো হচ্ছিলো কারণ central এর যে পরিসংখ্যান ছিল সেটা এক রকমের হচ্ছে আমাদের রাজ্যের যে পরিসংখ্যান ছিল সেটা এক রকমের হচ্ছে। আসলে যে সরকারে থাকবে সে কোনো সময় reveal করতে চায় না যে সঠিক পরিসংখ্যানটা কত কারণ সঠিক পরিসংখ্যানটা যদি reveal করে তাহলে আহ জন সাধারণ যেটা আছে তার মনের মধ্যে একটা impact করবে। যে সরকার ঠিক মতো হয়তো চালাতে পারছে না। সরকারি যে ব্যবস্থা গুলো আছে সেগুলো চালাতে পারছে না তাই জন্য পরিসংখ্যানটা চেপে দেওয়া হয়। এটা central এর তরফ থেকেও হয় বা যে কোনো state এর তরফ থেকেও হয়। তো এটা সব জায়গাতে আছে শুধু আমাদের দেশ নয় world এর সব দেশেই এরকম হয়

কিন্তু খুব খারাপই লাগে যে সব মানে আমরা কে সঠিক সময় কিন্তু সঠিক তথ্যটা পাই না। ঠিক আছে মানে যেটা ধর ওখানে হচ্ছে সেটা না পেয়ে হয়তো কিছুটা আমরা জানতে পারছি কিছুটা জানতে পারছি না মানে সমস্ত

হ্যাঁ সঠিক সময় সঠিক খবর বা সঠিক পরিসংখ্যানে এগুলো সব সময় পৌঁছায় না তো যে টুকু দেখা হয়, দেখা হয় আর কি media তে হোক বা news এ বা অন্য কোনো যে কোনো vlog site হোক বা অন্য কোনো portal যেখানেই হোক যে টুকু দেখায় মোটামুটি একটা idea আমাদের করে নিতে হবে আগে থেকে যে হ্যাঁ এতটা দেখাচ্ছে মানে এতটা হতে পারে। এটা আমাদের covid এর সময়েও হয়েছে বা নেপালে যে আহ disaster হয়েছিল। ভূমিকম্প হয়েছিল সেখানেও এক রকমেরই ঘটনা ঘটেছিলো ওখানেও যা পরিসংখ্যান ছিল সেটাও নেপাল সরকার হোক বা আমাদের ভারত সরকার হোক কেউ reveal করেনি। হম একদমই ঠিকই তাই মানে হঠাৎ করে যদি কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয় গুলো নেমে আসে সত্যি মানুষের পক্ষে কিন্তু আহ সাবধান হওয়ার সময়টাও থাকে না। আবার ধর আহ কি ভাবে ধর এটা প্রতিরোধ প্রতিরোধ করবে সেটারও কিন্তু সময় থাকে না। যেমন ধর এই যে তুরস্কে যে ভূমিকম্পটা হলো ওটা ভোর বেলার দিক করে হয়েছে। সবাই তো মানুষ তখন ঘুমাচ্ছিলো। তো যার জন্য কি হয় মানুষ কি বলতো মানে নিজেকে সুরক্ষা দিকে নিয়ে যাওয়ার জন্য বা সুরক্ষার আহ ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা করতে পারেনি। তাই জন্যে কিন্তু অনেক মানুষই মারা গেছে আর অনেকে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে অনেক অনেকটাই ক্ষতি হয়েছে।

হ্যাঁ সুরক্ষার ব্যাপারটা as usual কেউ নিয়ে আসতে পারবে না কারণ ভোর বেলার দিকে যদি হয়। যদি ভূমিকম্পটা তো শুনলাম ভোর বেলার দিকে হয়েছে চারটে বা সাড়ে চারটে নাগাদ। তো তখন তো সব লোকজন সবাই ঘুমাবে তো সেই সময় তো কেউ expectation এর মধ্যে রাখবেই না যে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে। সেটা তো কেউ বুঝতেও পারবে না। এটা যদি দিনে হতো বা রাত্রিবেলায় হতো তাহলে হয়তো একটা আগে থেকে বাইরে বেরোনোর বা কোনো কিছু একটা ব্যবস্থা নেওয়া যেত কিন্তু যেহেতু এটা ভোর বেলায় হয়েছে সেহেতু কোনো ব্যবস্থা নেওয়া যায়নি সেই জন্যই পরিসংখ্যানটা হয়তো আরো বেশি বাড়তে পারে। একদমই তাই খবরে কিন্তু তাই দেখাচ্ছে। যে এখনো মানে এখনো উদ্ধার কাজ চলছে মানে এখনো তারা আশা করছেন যে হয়তো মাটির তোলাতে হয়তো আরো অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে। এবার দেখা যাক কতটা কি হচ্ছে কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে তাদের একটা খুব আহ কষ্টের সময় যাচ্ছে বা একটা এতো বড়ো একটা বিপদ তাদের ওপর দিয়ে গেলো তাদের সরকার যা করছে সেটা তো ঠিকই আছে।

হ্যাঁ এই গুলোতে সময় তো লাগবেই তবে এই যে ভূমিকম্পটা হলো এটা কিন্তু ওখানকার যে বাস্তুবিদ যারা আছে ওই দেশের বাস্তুবিদ যারা আছে তারা কিন্তু আগে থেকে alert করেছিলো তার কারণ হচ্ছে যে platelet এর সংঘর্ষে ভুমিকম্প হয় সেটা যে হবে আর যে hill area তে যত construction এর কাজ করা হয়েছিল সেটা মানে অতটা উম করা উচিত হয়নি। সেটা আগে থেকেই কিন্তু alert করা হয়েছিল কিন্তু যে তুর্কির সরকার আছে সে তখন শোনেনি বা local প্রশাসন যে আছে সে তখন কথা শোনেনি। construction এর কাজ হতে দিয়েছে বা construction বেশি হওয়ার ফলে তার যে load টা পড়েছিল সেই load হয়তো সেই জায়গাটায় নিতে পারেনি যার জন্য platelet হয়তো সরেছে আর এরকম একটা ভয়াবহ ভূমিকম্প হলো। তো এখন তো দেখাচ্ছে যে recent খবর আমি যেটা দেখলাম ভূমিকম্প হওয়ার পর বলছে যে সুনামি হবে এখন। বা হচ্ছেও হয়তো কারণ সমুদ্রের ভেতরেও যে platelet আছে সেটাও সরে যাওয়ার ফলে সমুদ্রের মধ্যে ভূমিকম্প দেখা দিচ্ছে এখন এবার যদি সুনামিও হয়। তাহলে তো আহ পরিস্থিতি আরো ভয়ানক হয়ে দাঁড়াবে। দেখ তাহলে বোঝ মানে একটা বিপদ কাটতে না কাটতে আর একটা বিপদ এসে পড়ছে। মানে সত্যি যেন মানুষের জীবনে মানে দিনে দিনে যে কত আহ বিপর্যয় এসে নামছে সেটা সত্যি এখন আমি ভাবছি যে আরো দিন গেলে আরো কত কি বিপর্যয় মানে আসতে চলেছে এই আহ কিছু মানে ভূমিকম্পটা থেকে মানুষ নতুন করে উঠতে না উঠতেই আবার সুনামির একটা ব্যাপার চলে আসছে। সত্যি মানে ভাবলেই খুব খারাপ লাগে। এখনো তো উদ্ধার কাজ complete ই হয়নি এখনো যে ভূমিকম্পের যে উদ্ধার কাজ সেটাই তো complete করতে পারেনি। তার আগেই তো বলছে সুনামি চলে এসেছে বা আরো হয় তো জোরালো সুনামি আসবে। দু এক ঘন্টার মধ্যে বা তিন চার ঘন্টার মধ্যে এরকমই খবরে যেটা দেখাচ্ছে national media international media সব channel এই দেখাচ্ছে এটা এখন আমাদের পৃথিবীটা কি এইভাবেই ধ্বংস হবে আমি তো সেটাই ভাবছি। মানে মানুষকে আহ এইভাবে যে একটু একটু করে খেয়ে নিচ্ছে মানে দোষটা সেই আমাদেরই, আমাদের জন্যই ব্যাপারটা হচ্ছে আমি বলছি না। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের

হ্যাঁ যদি সঠিক সময় সঠিক decision টা নিত তাহলে আজকের যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতটা হত না এবং এই যে প্রথমে ভূমিকম্প হলো তারপরে সুনামি হচ্ছে এ যে পর পর দুটো natural calamity এইগুলো তো আহ সম্মুখীন হতে হট না তাহলে। একদমই তাই।

এখনো এ বছর শুরুতে সে রকম তো বোধ হয় হয়নি কিন্তু আগের বছর কিন্তু অনেকবারই কিন্তু ভূমিকম্পন হয়েছে। হ্যাঁ আমাদের এইদিকে যে ভূমিকম্পটা এটা richter scale এ মাপলে অনেক কম থাকে সেখানে দেখা যায় যে five point six বা six point two বা six point one এরকমের একটা মাত্রা থাকে। কিন্তু তুর্কিতে যে ভূমিকম্পটা হয়েছে তার মাত্রা হচ্ছে seven point eight Seven point eight মানে পৃথিবী যেরকম কাঁপলে একদম হয় সে রকমের একখানা কম্পন অনুভূত হয়েছে। খবরে যেটা দেখাচ্ছে আমরা তো আর সেখানে present নেই সুতরাং বলতে পারবো না কিন্তু খবরে যেটা দেখাচ্ছে তো ভূমিকম্পের মাত্রা অনেকেই বেশি ছিল। একদমই তাই মানে আমি আবার ভাবছি আহ আহ আমাদের আহ এদিকেও কিন্তু একবার এরকমও আহ কম্পন দেখা দিয়েছিলো। যে অনেক second ধরে ছিল। ঠিক আছে অনেকটাই ধরে মানে minutes ছিল। তখন কিন্তু অনেকটাই মানে অনেকটা সময় কিন্তু নিয়েছিল কিন্তু ওটা উৎসস্থল যেহেতু আহ অন্য জায়গায় ছিল

আবার তো সামনে সুনামির কথাটাও আসছে এমনিতে খবরেও বলছিলো যে সুনামিটা হতে পারে বা হতে চলেছে। সত্যি মানে আমাদের এইদিকে কিছুটা প্রভাব পড়বে। দেখা যাক এখন কি হয়। হ্যাঁ আমাদের এই দিকটা তো ভূমিকম্প প্রবণ এলাকা নয় ভূমিকম্প প্রবন এলাকা যেরকম জাপান আছে তো জাপানে যে construction গুলো করা হয় বা বাড়ি গুলো তৈরী করা হয় সেগুলো আহ ভূমিকম্প প্রতিরোধক বাড়ি তৈরী করা হয় তো আমাদের এই দিকে তো ভূমিকম্প প্রবন নয় সুতরাং বাড়ি গুলোও সেরকম তৈরী করা হয় না তো আমাদের যদি কোনো দিন এরকম type এর ভূমিকম্প হয় যেখানে richter scale এ মাপটা, মাপটা দেখাবে seven বা eight

একদমই তাই মানে আমাদের এখানে সত্যি জনবসতি যেমন ঘন তেমনি ধর ফাঁকা জায়গাটাও কিন্তু কম মানে যদি কোনো ক্ষেত্রে ধর ভূমিকম্প এরকম যদি পরিস্থিতি মানে কবলে আমরা পরি যে তাড়াতাড়ি করে যে ফাঁকা কোনো জায়গায় গিয়ে দাঁড়াবো সেটাও কিন্তু মানে ব্যাপারটা নেই আমাদের এখানে মানে সবই তো ধর গায়ে লাগা একের পর এক গায়ে ঘ্যাসা সব বাড়িঘর বেরোতে বেরোতে দেখা যাবে ওখানেই আমরা বাড়ি চাপা পরেই মারা গেছি। হ্যাঁ এরকমটাই হবে কারণ আমাদের জনবসতি তো অনেক ঘন আর আমাদের দেশের জনসংখ্যা যেহেতু অনেক বেশি এবার ভূমিকম্পের পর যদি আবার সুনামি আসে তাহলে তো আমাদের ক্ষয়ক্ষতির পরিমান আহ সরকার ঠিক করে বলতেই পারবে না যে কত ক্ষয়ক্ষতি হয়েছে কত লোক মারা গেছে সেগুলো দেখা গেলো বলতে বলতে এক সপ্তাহ বা দু সপ্তাহ লেগে যাবে কারণ সে পরিসংখ্যানটাও এতটাই ভয়াবহ হবে। এ সবের জন্য এই সবের জন্য কিন্তু জানিস তো কিছুটা কিন্তু আমাদের, আমরাও কিন্তু দায়ী। এই যে পরিমানে গাছ কাটা হচ্ছে আর যে পরিমানে আহ নতুন করে সব মাটি কেটে বাড়ি ঘর তৈরী করা হচ্ছে বড়ো বড়ো building বানানো হচ্ছে যার ফলে কি হচ্ছে মাটি দুর্বল হয়ে পড়ছে। মানে মাটির যে ক্ষমতা ধরে রাখার যে ক্ষমতা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে তো এই সব গুলো এখন তৈরী হচ্ছে নতুন করে প্রাকৃতিক বিপর্যয় গুলো। হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তো মানুষ তো দায়ী তার জন্য না। তার কারণ গাছ যে আহ পরিমানে কাটা হচ্ছে সে পরিমানে গাছ লাগানো হচ্ছে না বা পরিবেশ দূষণ যে ভাবে হচ্ছে সেই দূষণটাকে প্রতিরোধ করা হচ্ছে না। তারপরে যে activist গুলো আছে যারা পরিবেশ নিয়ে কথা বার্তা বলে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে সুইড্রেনের একখানা activist আছে যার নাম গ্রেটা থানবার্গ তো তাকেও তো দেখলাম সুইডেন police গ্রেপ্তার করেছে সে একজন পরিবেশ activist তো তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো তাদের কথা যদি এইরকম ভাবে দাবিয়ে দেওয়া হয় তাহলে তো পরিবেশের কথা আর কেউ বলবে না। আর international তো আহ পরিবেশের কথা যতই বলুক কিন্তু কাজের কাজ সেরকম কিছুই হয় না। একদমই ঠিক আমাদের এই দিকেও তাই তো আমাদের এইদিকে কিন্তু বলছে যে আমরা পরিবেশ নিয়ে সচেতন হচ্ছি আমরা পরিবেশের জন্য এটা করছি ওটা করছি মুখেরই কথা সেরকম ধরতে গেলে কিছুই হচ্ছে না। Covid এর সময় যখন আমরা সবাই ঘর বন্দি ছিলাম। তখনই কিন্তু পরিবেশটা একটু অন্য রকম ভাবে নিজেকে তৈরী করে নিয়েছিল অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। যে covid টা situation থেকে আমরা বেরিয়ে আসলাম আবার যেমনকার তেমনই কিন্তু হতে শুরু করলো। আবার শুরু করেছে বলতে কি আবার আগের মতোই সব কিছু same ই হয়ে গেছে কারণ আহ p covid যেরকম অবস্থায় ছিল এখনকার same অবস্থা হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো লাগলো দেখে যে আমাদের যে national budget দিলো সে budget এ দেখলাম যে health care system এর উপরে একটু জোর দেওয়া হয়েছে সেখানে একটা বেশ ভালো রকমের fund alert করা হয়েছে। তো যদি health care system এর ওপরে আহ fund alert করা হয় তাহলে যে hospital যেইগুলো আছে সেগুলোর একটু modification হবে বা bed বা oxygen যে গুলো available ছিল না covid এর সময় সেগুলো হয় তো available হবে এরপরে। হ্যাঁ এটা হলে কি আমায় জনসাধারণের মানুষের যে কষ্টটা আমরা মানে ভোগ করেছি এর আগে যখন covid এর situation এর সময় তখন হয়তো এবার যদি কোনো এর থেকেও যদি কোনো খারাপ পরিস্থিতি আমাদের সামনে আসে তাহলে তখন আমাদেরকে এতটা কষ্ট হয়তো করতে হবে না। হ্যাঁ তখন আহ এতটা আহ মানে কষ্ট থাকবে না। আর covid এর সময় যে situation গুলো create হয়েছিল সেই জিনিস গুলো থাকবে না। কারণ Ambulance এর পরিমান বাড়বে বা bed এর সংখ্যা যদি বাড়ে তাহলে যদি বেশি পরিমানে লোক affected হয় তাহলে পরিষেবা গুলো ঠিক ঠাক পাবে oxygen যদি cylinder ঠিকঠাক থাকে তাহলে সেই পরিষেবা গুলোও পাবে। তো সেইজন্য health care system এর ওপর দেখলাম জোর দেওয়া হয়েছে। আর যেটা অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল। যেহেতু foreign culture এ আমাদের এখন সবাই বিশ্বাস করছে আর foreign এর যেরকমের structure আছে সেরকম structure যদি এখানে তৈরী হয় তাহলে ভালোই হবে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা তো অনেক বেশি সে ক্ষেত্রে health care system update করা অতন্ত্য দরকার। হম এটা কিন্তু ঠিকই কথা বলেছিস তুই মানে যদি ধর আহ সময় থাকতে যদি আমরা নিজেকে একটু update না করে নিই তাহলে কিন্তু সত্যি খুব সমস্যার সম্মুখীনই হবে। যেমন আহ বিদেশে যেমন প্রত্যেকটা ব্যাপারকে ওরা খুব মানে